একটি মোটরসাইকেল । মোটরসাইকেল -টি রয়েল ইংল্যান্ড লিখা রয়েছে।

এটা কেডির ভেতর কিছু চিংড়ি-- এটা একটা কিরির ভিতর কিছু চিংড়ি মাছ রয়েছে।

এখানে পারলে জি বিস্কুট তিনটি রয়েছে এবং উপরের তেল একশত বাষট্টি টাকার লেখা আছে। এবং পার্ক --